আর সাইড এ সিঁড়ি একটা।

এখা-নে-এ দুটো কাকা-আ-কে দেখতে পাচ্ছি অটোর মধ্যে যাচ্ছে কোথাও একটা একটা বড় একটা কি একটা সমাধি টাইপ -এর কিছু একটা আছে রাখা ওখান দিয়ে কি একটা জিনিস দেখা যাচ্ছে সেখানটায় রড দেখা যাচ্ছে মানে আর চারিদিকে গাছ লাগানো।